এটিএমের বাহির দিকে দুজন লোকও দাঁড়িয়ে রয়েসে।

একজন লোক ও দ্যাখতে পাওয়া যাচ্ছে।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

অনেকগুলো ডেক্সও রাখা রয়েসে ।

অনেকগুলো লাল রঙ্গের চেয়ারও দেখতে পাওয়া যাচ্চে ।

আরও অনেকগুলো বড় বড় গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

সাদা রঙ্গের কাপড় দিয়ে গরের মত তৈরি করা রয়েসে।

পিছন দিকে একটি গরও দেখতে পাওয়া যাচ্চে ।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি রাস্তা রয়েসে।

আরও অনেকগুলো টেবিলও দেখতে পাওয়া যাচ্চে ।

একটি লাল রঙ্গের ফ্রিজও দেখতে পাওয়া যাচ্চে ।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি মসজিদ রয়েসে।